এ ওখানে ড্রয়িং ফয়িং করা হচ্ছে। ওখানে দিয়ে ছেলেরা ড্রয়িং ফয়িং করছে ।

টেসন -এ এখানে সব লোক বসে আছে বসার সিট আছে অনেকগুলো ।

এখানে একটা জিরাফ দাঁড় করানো রয়েছে পিছনে --

পিছনে ফটো তুলার মতো ভালো জায়গা রয়েছে গাছ পালা --

ছড়ে ওই সামনে একটা বড় ল্যাম্পপোস্ট আছেন ওতে লাইট লাগানো আছে ।

এক সুন্দরস ময়ূর এর ঘায়ের রং --

সামনে একটা জে.সি.বি. দাঁড় করানো ।

স্টেজ -এর ওপরে ওরা এ করছে কোনো একটা এ হচ্ছে সামনে একটা পাখা আছে পা --

জায়গাটাকে দেখে মনে হচ্ছে খুবই শান্ত জায়গা ।

বড় বড় গাছও আছে ।

বাংলো বাড়িটা পুরো হোয়াইট কালার ।